সত্য করিয়া বইল বল, আমার চোখের বালিকে কেমন লাগিল? মহেন্দ্র কহিল মন্দ নয়। আশা অত্যন্ত ক্ষুণ্ণ হইয়া কহিল তোমার কাউকেই আর পছন্দই হয় না। মহেন্দ্র- কেবল একটি লোক ছাড়া। আশা কহিল, আচ্ছা ওর সঙ্গে আর একটু ভাল করিয়া আলাপ হোক, তারপরে বুঝিবে পছন্দ হয় কি না। মহেন্দ্র কহিল, আবার আলাপ! এখন বুঝি বরাবর এমনই চলিবে? আশা কহিল ভদ্রতার খাতিরেও তো মানুষের সঙ্গে আলাপ করিতে হয়। একদিন পরিচয়ের পরেই যদি দেখা শোনা বন্ধ করো তবে চোখের বালি কী মনে করিবে বল দেখি? তোমরা কিন্তু সকলই আশ্চর্য। আর কেউ হইলে এমন মেয়ের সঙ্গে আলাপ করিবার জন্য সাধিয়া বেড়াইত। তোমার যেনো একটা মস্ত বিপদ উপস্থিত হইল। অন্য লোকের সঙ্গে তাহার এই প্রভেদের কথা শুনিয়া মহেন্দ্র ভারি খুশি হইল। কহিল, আচ্ছা বেশতো, ব্যস্ত হইবার দরকার কী? আমার তো পালাইবার স্থান নাই। তোমার সখিরও পালাইবার তাড়া দেখি না। সুতরাং দেখা মাঝে মাঝে হইবেই এবং দেখা হইলে এ ভদ্রতা রক্ষা করিব। তোমার স্বামীর সেটুকু শিক্ষা আছে। মহেন্দ্র মনে স্থির করিয়া রাখিয়াছিল, বিনোদিনী এখন হইতে কোন না কোন ছুতোয় দেখা দিবেই। ভুল বুঝিয়াছিল। বিনোদিনী কাছ দিয়েও যায় না। দৈবাৎ যাতায়াতের পথও দেখ পথ পথও পথেও দেখা হয় না। আচ্ছা এখানে বলি। মহেন্দ্র খুব অহঙ্কারি পুরুষ এই স্থানে কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি। তার মনে হচ্ছে যে বিনোদিনী তাকে একবার দেখেছে, বিনোদিনী যখন তার সাথে একবার আলাপ করেছে, তখন বিনোদিনী ছলে বলে আবার তার সাথে দেখা করবে। অতীব তার নিজের প্রতি যে একটা যে অহঙ্কার, গর্ববোধ যে কোন নারী তার প্রতি আকৃষ্ট হবেই, সেটা আমরা মহেন্দ্রর মধ্যে লক্ষ করছি। কিন্তু বিনোদিনী যে অত সহজে ধরা দেবার পাত্রী নয় এবং এই যে বললাম না ষড়রিপুর কথা? সে রিপুকে কিন্তু ভীষণভাবে নিজের আয়ত্তে রাখার ক্ষমতা বিনোদিনীর ছিল। যেটা মহেন্দ্রের ছিল না । বিনোদিনী যে কতটা আহ নিজের প্রতি আত্মবিশ্বাস এবং আহ মানে নিজেকে control এ রাখা, নিজেকে নিজের অধিনে রাখার ক্ষমতা সেটা আমরা পরবর্তী পর্ব গুলতে ধি~ ধীরে ধীরে দেখতে পাব। আচ্ছা এই প্রসঙ্গে তোমাদের আর একটা কথা বলে রাখি, তোমরা নিশ্চয়ই অনেকেই আহ বাংলা যে আহ cinema তোমরা হয়েছে চোখের বালি সেটা দেখে ফেলেছ।

কিন্তু বিনোদিনীর যে বিষয়গুলি দেখা হয়েছে দেখান হয়েছে, সেটা কিন্তু উপন্যাসের সাথে মোটেই মিল নেই। বিনোদিনীকে কিন্তু অনেক ছোট করে দেখানো হয়েছে। বিনোদিনীর কিন্তু অতটা চারিত্রিক স্খলন আমরা কিন্তু এই আহ উপন্যাসের মধ্যে দেখতে পাইনি। বিনোদিনীকে আমরা প্রতিবার খুব সংযমী দেখেছি। বিনোদিনী কিন্তু নিজের মধ্যে যতটাই উথাল পাথাল একটা বিষয় আসুক না কেন, সে কিন্তু প্রতিবার নিজেকে উম মানে নিজে নিজেকে সংবরণ করে নিয়েছে, নিজেকে নিজের মধ্যে control করেছে। কিন্তু আমরা movie তে যে cinema টা হয়েছে চোখের বালি, সেখানে কিন্তু কোনো অংশে আমরা এটা দেখতে পাইনি।

কিন্তু আমাদের খুব আহ দুঃখ হয়, রবীন্দ্রনাথের চোখের বালিকে যেনো ভেঙে তছনছ করা হয়েছে সেই আহ movie তে আমি জানি না যে তোমরা কতোটা সেই movie টা ভালো ভাবে নিয়েছ, কিন্তু আমার মনে হয় এই উপন্যাস যারা পড়েছো তারা আহ বুজতে পারবে যে কতোটা পার্থক্য সেই আহ cinema র সাথে এই উপন্যসের আছে। যারা দেখোনি তাদের আমি বলবো, আর movie টা দেখার দরকার নেই। তোমাদের পাঠ্য হিসাবে যতোদিন না এটা তোমাদের পরীক্ষার খাতায় তোমরা উৎসর্গ করে আসছো। ততোদিন অন্তত movie টা আর দেখো না। তাতে করে তোমাদের ক্ষতি হবে এবং তোমরা এই দুটোর মধ্যে যদি গুলিয়ে ফেলো তাহলে কিন্তু প্রশ্নটা পরীক্ষার হলে যখন পাবে তখন তোমাদের নিজেদের মধ্যেই একটা সংশয় তৈরি হবে। কোনটা movie তে ছিলো আর কোনটা তোমরা উপন্যাসে পড়েছো। ঠিক সেই কারণেই বলছি movie র সাথে অনেকটা পার্থক্য হওয়ায় তোমরা এটা কখনোই দেখতে যেও না। আর উপন্যাসটা ভালোভাবে করো, বারবার পড়ো, এরপর কী ঘটলো? বিনোদিনীর সঙ্গে দেখা হইবার পরদিনে মহেন্দ্র নিতান্তই যেনো প্রসঙ্গক্রমে হাস্য~ হাসচ্ছলে আশাকে জিজ্ঞাসা করিলো, আচ্ছা তোমার অযোগ্য এই স্বামীটিকে চোখের বালির কেমন লাগিল? প্রশ্ন করিবার পূর্বেই আশার কাছ হইতে এ সম্বন্ধে উচ্ছ্বাসপূর্ণ বিস্তারিত report পাইবে, মহেন্দ্রর এইরূপ দৃঢ় প্রত্যাশা ছিলো। কিন্তু সেই জন্য সবুর করিয়া যখন ফল পাইলো না। তখন লীলাচ্ছলে প্রশ্নটা উত্থাপন করিলো।

দু চারিদিন আগে আলাপ হোক তারপরে তো বলিবে কাল কতক্ষণই বা দেখা ক'টা কথাই বা হইয়াছিল। আসলে বিনোদিনী কিন্তু আশার কাছে একেবারে মহেন্দ্রর কোনো সু~ সুখ্যাতি করেনি এবং সেখানেই আশার একটু খারাপও লেগেছিলো এবং মহেন্দ্র যখন প্রশ্ন করছে সে কিছুটা লজ্জায় পড়েছে। কারণ বিনোদিনী বলেনি এ কথাটা বলতে তার খারাপ লাগছে। তাই সে এই ভাবে ঘুরিয়ে উত্তরটা দিচ্ছে। ইহাতেও মহেন্দ্র কিন্তু কিছু নিরাশ হইলো এবং বিনোদিনী সম্বন্ধে নিস~ নিশ্চেষ্টতা দেখানো তাহার পক্ষে আরও দুরূহ হইলো। এই সকল আলোচনার মধ্যে বিহারী আসিয়া জিজ্ঞাসা করিল, কী মহিন দা আজ তোমাদের তর্কটা কী লইয়া? মহেন্দ্র কইলো কহিলো দেখো তো ভাই কুমুদীনি না আহ প্রমোদিনী না কার সঙ্গে তোমার বৌঠান চুলের দড়ি না মাছের কাটা না কী একটা পাতাইয়াছেন কিন্তু আমাকেও তাই বলিয়া তার সঙ্গে চুরুটের চুরুটের ছাই কিংবা দেশলাইয়ের কাঠি পাতাইতে হইবে। হইলে তো বাঁচা যায় না। আশার ঘোমটার মধ্যে নীরবে তুমুল কলহ ঘনাইয়া উঠিলো বিহারী ক্ষণকাল নিরুত্তর মহেন্দ্র মুখের দিকে চাহিয়া হাসিলো। কহিলো বৌঠান লক্ষণ ভালো নয়। এসব ভোলাইবার কথা। তোমার চোখের বালিকে আমি দেখিয়াছি। আরও যদি ঘন ঘন দেখিতে পাই তবে সেটাকে দুর্ঘটনা বলিয়া মনে করিবো না সে আমি শপথ করিয়া বলিতে পারি। কিন্তু মহিন দা যখন এতো করিয়া বে-কবুল যাইতেছেন

সে এর বৌঠান কে একটু রসিকতার সঙ্গে বললেও

মানে আমার তার প্রতি আকর্ষণ বাড়তে পারে এটা আমি জোর দিয়ে বলতে পারি এবং মহিন দা যখন বেসুরো তখন তার মধ্যে যে কোনো রকম ভুল কিছু ঘটতে চলেছে। সে বিষয়ে কিন্তু আমার কোনো সন্দেহ নেই। একটা রসিকতার ছলে কথাটা বলেছে ঠিকই কিন্তু বিহারী মনে মনে সেটা বুজতেও পারছে। মহেন্দ্রের সঙ্গে বিহারীর যে অনেক প্রভেদ

হঠাৎ মহেন্দ্রের photograph অভ্যাসের শখ চাপিলো। মহেন্দ্র হঠাৎ ইচ্ছা করলো যে সে photography করবে

আহ কিনিয়া ছবি তুলিতে শুরু করিলো। বাড়ির চাকর বেহারাদের পর্যন্ত ছবি তুকিতে লাগিলো। আগেকার দিনে দেখবে stand ছিলো মানে camera টাকে stand এর মধ্যে আটকে ছবি তুলতে হতো। আবার সে সেই তোর জোর শুরু করলো। আশা ধরিয়া পড়িলো, চোখের বালির একটা ছবি লইতেই হইবে। মহেন্দ্র অত্যন্ত সংক্ষেপে বলিল, আচ্ছা

এবং সে কৌশলে গোড়া হইতেই বিনোদিনীর অগোচর রহিলো না। কৌশল্টা আবার বিনোদিনী বুঝতে পারলো। মতলব এই হইলো - মধ্যাহ্নে আশা তাহাকে নিজের শোবার ঘরে আনিয়া কোনোমতে ঘুম পাড়াইবে এবং মহেন্দ্র সেই অবস্থায় ছবি তুলিয়া অবাধ্য সখীকে উপযুক্ত রূপে জব্দ করিবে। আশ্চর্য এই, বিনোদিনী কোনোদিন দিনের বেলায় ঘুমায় না, কিন্তু আশার ঘরে আসিয়া সেদিন তাহার চোখ ঢুলিয়া পড়িলো। গায়ে একখানি লাল শাল দিয়া, খোলা জানলার দিকে মুখ করিয়া হাত মাথা হাতে মাথা রাখিয়া এমন সুন্দর ভঙ্গিতে ঘুমাইয়া পড়িলো যে মহেন্দ্র কহিলো ঠিক মনে হইতেছে, যেনো ছবি লইবার ইচ্ছা করিয়াই প্রস্তুত হইয়াছে। মানে বিনোদিনী সবটা বুজতো এবং বুজতে পেরে নিজের ছবি তোলার জন্যই সে ওইভাবে একটা আহ বিশেষ রূপ করে বসেছিলো। মহেন্দ্র পা টিপিয়া টিপিয়া camera আনিলো। কোনো দিক কোনো দিক দিক হইতে ছবি লইলে ভালো হইবে তাহা স্থির করিবার জন্য বিনোদিনীকে অনেক ক্ষণ ধরিয়া নানাদিক হইতে বেশ করিয়া দেখিয়া লই~ লইতে লইলো আহ লইতে হইলো। এমনকি অতি সন্তর্পণে শিয়রের কাছে তার খোলা চুল এক জায়গায় একটু সরাইয়া দিতে হইলো। পছন্দ না হওয়ায় পুনরায় তাহা সংশোধন করিয়া লইতে হইলো। আশাকে কানে কানে কহিলো, পায়ের কাছে শালটা একটুখানি বাঁদিকে সরাইয়া দেও অপটু আশা কানে কানে কহিলো, আমি ঠিক পারিবো না, ঘুম ভাঙাইয়া দি~ দিবো। তুমি সরাইয়া দেও। মহেন্দ্র সরাইয়া দিলো অবশেষে যেই ছবি লইবার জন্য camera র মধ্যে কাঁচ তুলিয়া দিলো, অম্নি যেনো কিসের শব্দে বিনীদিনী নড়িয়া দীর্ঘনিঃশ্বাস ফেলিয়া ধরফর করিয়া উঠিয়া বসিলো। আশা উচ্চৈঃস্বরে হাসিয়া উঠিলো বিনীদিনী বড়ই রাগ করিলো, তাহার জ্যোতির্ময় চক্ষু দুইটি হইতে মহেন্দ্রের প্রতি আগ্নিবাণ বর্ষণ হইতে লাগিলো, ভারী অন্যায়। মহেন্দ্র কহিলো অন্যায় তাহার আর সন্দেহ নাই। কিন্তু চুরি করিলাম অথচ চোরাই মাল ঘরে আসিলো না

আশাও বিনোদিনীকে অত্যন্ত ভরিয়া ধরিয়া বসিলো, ছবি দেওয়া হইলো। কিন্তু প্রথম ছবিটা খারাপ হইয়া গেলো। সুতরাং পরের দিন আরেকটা ছবি না লইয়া চিত্রকর ছাড়িলো না। তারপরে আবার দুই সখীকে একত্র করিয়া বন্ধুত্বের চির নিদর্শন স্বরূপ একখানি ছবি তোলার প্রস্তাবে বিনোদিনী না বলিতে পারিল না। কহিল, কিন্তু এইটাই শেষ ছবি। শুনিয়া মহেন্দ্র সেই ছবিটাকে নষ্ট করিয়া ফেলিল।

বারে বারে সাক্ষাৎ ঘটছে এবং তাদের সম্পর্কটা আরও একটু গাঢ় হতে শুরু করছে। বিনোদিনীরও একটা স্পষ্ট ইচ্ছা যে এটা হোক, কিন্তু তবুও বিনোদিনী যেন সে কথা প্রকাশ করতে চাইছে না। সে বার বার সেটা আহ আহ মানে না বোঝার ভান করছে এরকম এক একটা অবস্থার সৃষ্টি করছে, তবুও তাদের মধ্যে একটা এর মানে দূরত্ব কমতে শুরু করলো। এরপর কী হলো, বাহির হইতে নাড়া পাইলে ছাই চাপা আগুন আবার জ্বলিয়া ওঠে।

পক্ষের ঘা খাইয়া সেটুকু আবার জাগিয়া উঠিলো। আশার হাস্যলাভ করিবার শক্তি ছিলো না। কিন্তু বিনোদিনী তাহা অজস্র জোগাইতে পারিতো, এই জন্য বিনোদিনীর অন্তরালে আশা ভারী একটা আশ্রয় পাইলো, বি~ মহেন্দ্র কে সর্বদাই আমোদের উত্তেজনায় রাখিতে তাহাকে আর অসাধ্য সাধন করিতে হইতো না। বিবাহের অল্পকালের মধ্যে মহেন্দ্র আর আশা পরস্পরের কাছে নিজেকে নিঃশেষ করিবার উপক্রম করিয়াছিল প্রেমের সঙ্গীত একেবারে তারস্বরে নিখাদ হইতে শুরু হইয়াছিল, সুর ভাঙিতে ভাঙিয়া না খাইয়া তাহারা একেবারে মূলধন উজাড় করিবার চেষ্টায় ছিলো এই খেপামির বন্যাকে তারা প্রাত্যহিক সংসারের সহজ স্রোতে কেমন করিয়া পরিণত করিবে? নেশার পরে মাঝখানে যে অবসাদ আসে সেটা দূর করিতে মানুষ আবার যে নেশা চায় সে নেশা আশা কোথা হইতে জোগাইবে? এমন সময় বিনোদিনী নবীন রঙ্গীন পাত্র ভরিয়া আশার হাতে আনিয়া দিল। আশা স্বামীকে প্রফুল্ল দেখিয়া আরাম পাইলো মানে মহেন্দ্র এবং আশার মধ্যে একটা দুরত্ব তৈরি হচ্ছিলো। সংসারের বিভিন্ন টানাপোড়েন চলছিলো, মহেন্দ্র আশার মধ্যে দূরত্ব চলছিলো। মহেন্দ্র হাসতে ভুলে যাচ্ছিলো, আশাও হাসতে ভুলে যাচ্ছিলো। কিন্তু বিনোদিনী আসার ফলে কী হলো, আশার মধ্যে আর হাসির অভাব রইলো না এবং মহেন্দ্রের মধ্যে যে অভাবটুকু ছিলো সেটা বিনোদিনীর সাথে সাক্ষাৎ এর পর তাদের মধ্যে আবার মানে মহেন্দ্রর মধ্যে আবার সেই হাসিটা এসে গেলো। মানে মহেন্দ্র এবং আশা এখন আবার দুজনে একটা বিষয় পেলো, মানে বিনোদিনীকে নিয়ে তাদের মধ্যে একটা হাসি তাদের মধ্যে একটা ঠাট্টা এরকম একটা পরিবেশ আবার শুরু হলো। পরিবেশটা কী রকম সেটা বোঝানোর জন্যেই এইটা ব্যবহার করলেন আহ লেখক এখন আর তাহার নিজের চেষ্টা রহিলো না। মহেন্দ্র বিনোদিনী যখন উপহাস পরিহাস করিতো তখন সে কেবল প্রাণ দিয়া হাসিতে যোগ দিতো। এবার কী হলো, বিনোদিনী এবং মহেন্দ্র নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করতো। আর এর আহ আশালতা তার মধ্যে যোগ দিতো। তাস খেলায় মহেন্দ্র যখন আশাকে অন্যায় ফাঁকি দিতো তখন সে বিনোদিনী কে বিচারক মানিয়া সকরুণ অভিযোগের অবতারণা করিত মহেন্দ্র তাহাকে ঠাট্টা করিলে, বা কোনো অসংগত কথা বলিলে সে প্রত্যাশা করিত, বিনোদিনী তাহার হইয়া উপযুক্ত জবাব দিয়া দিবে। এই রূপে তিনজনের সভা জমিয়া উঠিলো। প্রথমে যে সভাটা তৈরি হলো, আশা বিনোদিনী এবং মহেন্দ্রর মধ্যে সেখানে দেখা যাচ্ছে আশার যে খামতি মানে আশার যে অংশ গুলো একটু নড়বড়ে ছিলো, সেখানে বিনোদিনী যেনো একটু support এর মতো কাজ করছে। এবং আশার মনে হচ্ছে যে বিনোদিনী তাকে উঁচু করছে, তার স্বামীর কাছে ছোটো হতে দিচ্ছে ন। কিন্তু বিষয়টা যে ধীরে ধীরে অন্য রকম কীভাবে যে মানে অন্য দিকে কীভাবে turn নেবে গ~ উপন্যাসটি যে কীভাবে মোড় ঘুরিয়ে দেবে সেটা তোমরা বুঝতে পারবে কিছুক্ষণের মধ্যেই মহেন্দ্র, আজ বাদলার দিনটাতে আচ্ছা কিন্তু তাই বলিয়া বিনোদিনীর কাজে শৈথল্য ছিলো না। রাধা-বাড়া ঘর কন্যা দেখা রাজলক্ষীর সেবা করা। সমস্ত সে নিঃশেষ পূর্বক সমাধা করিয়া তবে আসতো আমোদে যোগ দিতো। মহেন্দ্র অস্থির হইয়া বলিত, চাকরদাসী গুলোকে না কাজ করিতে দিয়া তুমি মাটি করিলে দেখিতেছি। বিনোদিনী বলিত, নিজে কাজ না করিয়া মাটি হওয়ার চেয়ে সে ভালো, যাও তুমি college এ যাও। মহেন্দ্র- আজ বাদলার দিনটাতে? বিনোদিনী- না সে হইবে না। তোমার গাড়ি তৈরি হইয়া আছে college এ যাইতে হইবে। মানে দুজনের মধ্যে যে সম্পর্ক কতটা গভীর হচ্ছে আস্তে আস্তে সেটা আমরা বুজতে পারছি। মহেন্দ্র- আমি তো গাড়ি বারণ করিয়া দিয়েছিলাম। বিনোদিনী- আমি বলিয়া দিয়েছি। বলিয়া মহেন্দ্রের college এ যাইবার কাপড় আনিয়া সম্মুখে উপস্থিত করিলো। মানে যে কাজগুলো স্ত্রী স্বামীর জন্যে করে সেগুলো বিনোদিনী মহেন্দ্রের জন্য করতে শুরু করলো। মহেন্দ্র- তুমি রাজপুতের ঘরে জন্মানো উচিত ছইলো যুদ্ধকালে আত্মীয়কে বর্ম পড়াই~ পড়াইয়া দিতে। আমার এই প্রলোভনের ছুটি লওয়া

এবং এইরূপে সায়াহ্নের অবকাশ মহেন্দ্রর কাছে অত্যন্ত রমণীয় লোভনীয় হইয়া উঠিলো। দিনটা নিজের অবসানের জন্য যেনো প্রতীক্ষা করিয়া থাকে। তো খুব important একটা paragraph যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিনোদিনী যখন খাবার খায়, তখন সেটাকে একেবারে আছড়ে কামড়ে গিলে খায় না। কিন্তু আশা য~ খাবার পেয়েছিলো, তখন সে কিন্তু সবটা আছড়ে কামড়ে গিলে খাবার উপক্রম করেছিলো। কেনো বলছি কথাটা, আশা আহ যখন আহ মহেন্দ্রর সাথে বি~ বিবাহ করে সে এই বাড়িতে এলো তখন মহেন্দ্র যে ভুলটা করেছিলো আশা তার সংশোধন করতে পারতো, আজকে বিনোদিনী যে রূপটা নিয়েছে, যেমনভাবে মহেন্দ্রকে জোর করে college এ পাঠিয়ে দিচ্ছে

একঘেয়ে টানা একটানা একটা সুর বাজছে না। সে college এ যাচ্ছে সকালবেলা। তার একটা college থেকে বাড়ি আসার একটা টান অনুভব করতো সে মনে মনে, বিষয়টা একঘেয়ে তেতো হয়ে যাচ্ছে না। কিন্তু আশালতা Hello হ্যাঁ টিনা কেমন আছো? খুবই ভালো, খুবই ভালো, আর বলো টিনা কি হচ্ছে আজকাল? শুনতে পেলাম শরীরটা তোমার ভালো নেই, কি হয়েছে?

ওটাই ভাবলাম কি টিনার কি হয়ে গেছে? মানে ধরে নাও কিছুদিন দিয়ে তোমার অনেক মানে এসব up down চলছে শরীরটা নিয়ে। হম ওটাই ভাবছিলাম যে কি হয়েছে টিনার কি না হয়েছে, এরকম কেন হচ্ছে বারবার, তাই জন্য একটু বললুম কথা বলে নিই, মানে জানো তো COVID এর পরে মানে . এতগুলো মানে problem হয়ে গেছে না, মানে শরীরটা আমাদের ওরকম মতন শরীর নেই যেমনি আগে ছিল। যেমনি আগে যে আমাদের শরীরটা ছিল একদম ভালোভাবে, ওরকম আর শরীর নেই। অনেক weak হয়ে গেছে শরীরটা। হ্যাঁ মানে immunity power টা যে হয়, যে আগে ছিল, মানে অনেক ওটা হোক আমাকে যে লাগছে যে vaccine দিয়েছে ওটায় কিছু গন্ডগোল হয়েছে নাকি?

হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হম উহ ওটাই গো ওটাই।

অনেক দেখতে হবে, অনেক দেখতে হবে, মানে মাথা খারাপ হয়ে যাবে। এত মানে মানে খাওয়া দাওয়া থাকার lifestyle গুলো, আমারই কিছু হয়ে যাবে ব্যাপার এটা আছে। আর বোলো না যা মাথা খারাপ হচ্ছে।

পুরোটাই মানে হম সব মানে, হম একদম মানে যা তা অবস্থা হয়ে গেছে। টিনা জানো মানে আমিও মানে আগে কি ছিল কি অনেক ব্যাপারটা ছিল, আগে কোন tension ছিল না এই সেই নিয়ে এখন কি হয়েছে, এত চাপ হয়ে গেছে না শরীরটা একটু মানে weather change হলেই লাগে কি মানে কিছু না কিছু হয়ে যাবে কি আর পারছি না, এরকম আছে, এটা এরকম ব্যাপারটা হচ্ছে, জানো আমি মানে exam দিতে আমি আমি বাইরে গেছিলাম। distance এডুকেশনে exam ছিল আমার ঠিক আছে, আমি বাইরে গেছিলাম। এবার কি হয়েছে কি বাইরে তো গেছি, কিন্তু বাইরে তো গেছি কিন্তু এখানে আমাকে একটু জ্বর জ্বর লাগছিল।

আমি বললাম ঠিক আছে একটা Calpol নিয়ে নি Calpol নিয়ে Calpol নিয়ে তারপরে হয়ে যাবে। তাহলে Calpol নিয়ে exam দিলাম exam দেয়ার পরে, তারপরে আবার আমাকে মানে ওইখান থেকে, মানে নাগপুরে গিয়েছি, আবার ওখান থেকে আমাকে মুম্বাই যাওয়ার ছিল বন্ধুদের থেকে meet করা, মানে আমি একসঙ্গে দুটো semester দিচ্ছিলাম যেহেতু first semester আমি ছেড়ে দিয়েছিলাম, আমার মানে আমার শরীরটা ভালো ছিল না। তাই জন্য আমি ভাবছিলাম কি একসঙ্গে দুটো সেমিস্টার মধ্যে যে break থাকবে দু তিন চার দিনের ওটাতে মুম্বাই ঘুরতে চলে আসব। তাই হ্যাঁ তাই যখন ওখানে গিয়েছি রাত্রিবেলা, আবার জ্বর এসে গেছে। ওখান থেকে নেমে মানে একদম যা তা অবস্থা হয়ে গেছে আমার। বলছে কি আছে না আছে তাই এখানে আবার মানে, ঘোরা ঘোরাফেরা করলাম, কিন্তু ওষুধ খেতে হয়েছে। তারপরে ঘোরাফেরা করার পরে ওষুধ খাওয়ার পরে আবার যখন ফিরে এসছি ট্রেনে উঠেছি চেপেছি একদম বেশি ভাবে জ্বর। আমি বুঝতেই পারছি না কি হয়েছে না হয়েছে, তারপর কিছুদিন পর মানে ওইখান exam দেয়ার পরে দেখছি কি একদম শরীরই কাজ করছে না আমার। শরীরটা একদম ঢেপসা ঢেপসা লাগছে।

যখন আমি test করালাম দেখছি আমার দুটো জিনিস positive হয়ে গেছে। একটা আছে Dengue হয়ে গেছে। আর Dengue র সঙ্গে Malaria বেরিয়ে গেছে। মানে platelets খুব ওর শরীরে energy ও নেই। বুঝতে পারছো? হ্যাঁ, ওটাই ওটাই একদম মানে যাতা অবস্থা হচ্ছিল একদম এরকম ব্যাপার ছিল। তারপরে, তারপরে, এখান থেকে বেরিয়েছি, বেরিয়ে যাবার পরে আমি বলেছি কি না বাবা আমার আজকে বাড়ি যাবার আছে। এই যেই কলকাতায় এসছি একদম feat হয়ে গেছি। একদম tension নেই সবকিছু ভালো ছিল। এরকম ব্যাপার হয়ে গেছে। তাই জন্য ভাবছি মানে আমাদের শরীরে কি অবস্থা হয়ে গেছে বলোতো? মানে এক জায়গায়, এটা আছে, আর এক জায়গায় মানে বলতে, তারপরে এটা কি নাগপুরে আমি hospitalized হয়েছি। নাগপুরে hospitalize হয়ে এখানে আমাকে একদিন রেখেছে পুরো saline বোতল সবকিছু করে ধরে বলেছে আমাকে কি পাঁচ হাজার টাকা লাগবে। আমি বললাম আমি একা আছি আমাকে ছেড়ে দাও ও বলছে কি বলছে না, পাঁচ হাজার টাকা লাগবে আপনাকে একদিন রেখে আমি medicine চালাবো। আবার test করব কি কি আছে না আছে। তো আমি বললাম ঠিক আছে করে নিন পাঁচ হাজার টাকা কিন্ত next day আমাকে যেতে হবে। বললো ঠিক আছে। আবার next day এসে বলছেটা কি না একদিন আর রাখবো আপনাকে। বললাম আমি বললাম আমি থাকবোই না। আমার flight এর ticket হয়ে গেছ flight এ ticket হয়ে গেছে। তো ও বলছে কি ঠিক আছে। বাস বাস বাস একদম ঠিক কথা, একদম ঠিক কথা, একদম ঠিক কথা। তাই আমি বললুম কি এরকম এরকম ব্যপার, তার পরে মানে বুজতে পেলাম না, কি হচ্ছে না হচ্ছে এখানে গিয়ে আবার অনেক কিছু medicine medicine দিয়ে দিলো medicine দেওয়ার পরে মানে, ধরে নাও যা চইছে সব কিছু আমাকে দিয়ে দিয়েছে। তারপরে এখান থেকে যখন এসছি এখানে doctor দেখিয়েছি only হ্যাঁ, তোমার ডেঙ্গুও positive আছে ম্যালেরিয়াও আছে। কিন্তু পনেরো দিন পুরো bed rest এইবার বলো পনেরো দিন bedrest যে ঐরকম bed rest হয়েছে নষ্ট হয়ে গেছে শরীর টা পুরো একদম আর্ধেক হয়ে গেছি। ওটাই ভাবছিলাম কি আমারও সেই অবস্থা হচ্ছে। মানে একদম বাইরে গেলেই ধরে নাও জল, হাওয়া change হয়ে গেছে তাই জন্য শরীর টা week হয়ে গেছে। তোমারও সেই হচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে, যেহেতু আগে আমার শরীর খারাপ হতো না তোমারও শরীর খারাপ হতো না এবার দুজনেরই এরকম নাকি সবারই এরকম হচ্ছে বুঝতেই পারছিলাম না। হম আমি বললাম একটু call করে নিই। কথা বলে নিই হচ্ছেটা কি এসব গুলো মানে এটা common আছে নাকি আমাদের সঙ্গেই একবার মানে এরকম হচ্ছে। হম হম তুমিই বলো হম তারপরে তুমি বললে কাকারও এরকমই অবস্থা হচ্ছে। তাহলে বলতো এরকম হলে কী? আমি তো ভয় পাচ্ছি কি আমার যে third dose যে আছে। ওটা কি বলা যায় precautionary dose নাকি বলা যায় বলত first dose হলো second dose হলো booster dose ওটা নেব কি নেব না এখনো নেইনি আমি, ওটা নিলে tension হচ্ছিল আর যদি weak হয়ে যায়। একটা মানে negative thought এসে গেছে, এতগুলো লোক ত্রিশ পঁয়ত্রিশ বছরে heart attack করে মারা যাচ্ছে, বলো তো?

ওটাই তো আমি বুঝতে পারছি না যে কি যারা নিচ্ছে ওরা বেশি মারা যাচ্ছে। ধরে নাও তো সবাই নিয়ে নিয়েছে ওরা কেন মারা যাচ্ছে heart attack এ এই যে তোমার রাজশ্রী বাস্তব ছিল Comedian ও মারা গেল ও মারা গেল। বলতো কত ভালো লোক মারা গেছে কি করে মারা গেছে। এই অনেক তারপরে তোমার ফারাজ ফারহান খান মারা গেছে। বলতো বলতো এরকম হয় নাকি শুনলেই কিরকম লাগে। কি করে মারা যাচ্ছে রে ভাই বুঝতেই পারছি না, এরকম হলে তো আমাদের tension হবে।

হম তাই জন্য তো নিচ্ছি না আমি booster dose টা। আর দেখছো আগে কি ছিল first dose second dose একদম নেয়ার ছিলই ছিল। এবার কি হচ্ছে, না নিলেও চলবে।

তাই জন্য মনে হয়, হ্যাঁ, তাই জন্য মনে হয় ওরা এতো pressure দিচ্ছে না। আমাকে যা লাগছে। মানে আমি যে বুঝতে পারছি। হম আমি যা বুঝতে পারছি ওরকম ব্যাপার। কিন্তু দেখা যাক বুঝতে পারছি না যে এটা আছে, এটা কি করে হবে না হবে কিভাবে হবে? কেন কি এরকম রকম যদি চলে, তাহলে, একদম মানে, যা তা অবস্থা হয়ে যাবে। যা তা অবস্থা হয়ে যাবে। তাহলে কাকিমা ভালো তো এখন?

sugar এর sugar এর। আরে doctor খান কাছে নিয়ে যাও। খুবই ভালো, আরে ওই রিপন street এ বসে আলাকানন্দা clinic কে, রিপন street আলাকানন্দা clinic এ বসে নিয়ে যাও ওই খানে খুবই ভালো ডাক্তার।